একটা বৌ আছে একটি বাচ্চা রয়েছে।

ওপরে একটি হলুদ রঙের ছাউনি রয়েছে।

এবং এই দোকানে অনেক মালা টাঙানো রয়েছে।

মোমবাতি গুলি যেটাই ধরে রেখেছে সেটির রং লাল।

এখানে আমি দেখতে পাচ্ছি তিনজন মানুষকে ।

এখানে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে।

এবং একটি কালো জামা পরা মানুষ সবজি বিক্রি করছে।

এবং সমস্ত খাবার আটা চাল--

যেখানে একটি যুবক যুবতী কালো জামা পরে আগিয়ে যাচ্ছে।

পেছনে দুই ছেলে পাঞ্জাবি পরে তারাও আগমন করছে নাচের জন্য।

এবং একটিব্যাঙ্ক আছে যে ব্যাঙ্ক এর নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

যেখানে দুই বেক্তি দুই জানলায় দাঁড়িয়ে ঠাকুর দেখছে।

এটি মূলত একটি কচ্ছপের ছবি।

এবং জলের মধ্যে অনেকগুলি প্লাষ্টিক -এর ব্যাগ ।

চতুর্থ সারিতে মিহিদানা এবং অনেকরকম মিষ্টি রয়েছে।

রেনল্ড দোকানগুলি গ্রিল দিয়ে ঘেরা।

আকাশটি নীল সামনে অনেকগুলি লাইট এর পোস্ট রয়েছে।